পাথর বসানো এবং গেট সামনে বড় গেট ।

এবং গেট টা খোলা এবং একটা টি.ভি ও রয়েছে এবং জানলা কাঁচের দরজা রাখা আছে।

এখানে একটি ট্রেতে দু কাপ কফি রয়েছে এবং দু টো চামচও রয়েছে এবং কতগুলো পাউসও রয়েছে। এ কালো রঙের স্পুন গুলো ক কাপটাও কালো রঙের।

এখানে একটা পুরুষ টেবিল -এর ওপর সাদা ন্যাকড়া দিয়ে সেটিটাকে দেখছে। এবং তার পাশে একটা কালো জামা পড়া একটা লোক সেটি দেখছে|

ইন্ডিয়ান গ্যাস এর পেট্রোল পাওয়া যায় ইন্ডিয়ান অয়েল এর সারবো পাওয়া যায় এবং অটো দাঁড়িয়ে আছে একটা।

এখানে জলে দুটো হাঁস চড়ছে আর জলও খাচ্ছে এবং পদ্ম পাতাও রয়েছে এবং দুটো হাঁস কি সুন্দর ভাবে কালো রঙের জলের মধ্যে রয়েছে।

আ-একটা লোক ফোন -এ কথা বলছে এবং একটি এম্বাসেডার সাথে দাঁড়িয়ে রয়েছে।

এবং গাছপালা রয়েছে। নারকেল গাছ রয়েছে এবং রাস্তাটা পরিষ্কার।

এটা একটি রুম রুম -এর মধ্যে দর্জাটা খোলা রয়েছে এবং একটা টেবিল -এ টিয়ে গরম রাখার জন্য একটা কেটলি--